হ্যাঁ ওগুলো ও দশ কাটা পনেরো কাটা জমি তো তোর ওই উম কমসেকম পাঁচ থেকে ছয় মতন ফেলে দিবি আহ দিয়ে ওখানে ফেলে দিলি তারপর তখন আরেকবার যে ছোটো hand tractor হয় না ওগুলো না হলে আর একবার চাষ করে নিবি। তাহলে ভালো হয় মাটিটা,

তা ঠিক আছে কোন অসুবিধা নেই ও একবার দিয়েছি তো যখন করবি তো তখন ভালো ভাবে করতে হবে যাতে গাছ গুলোর না মরে ভালো হয়।

তো আমি বলছিলাম যে দেখা করব তবে একবার দেখা করবো তখন আসবে একবার তো মাটিতে আবার চাষ করবি একবার চাষ করবি তো চাষ করার পর তখন মাটিটা দেখাবো তাকে হ্যাঁ,

আর আমি একবার আজকে আমি আজকে একবার মামাকে phone করব দিয়ে বলবো যে আমার একটা বন্ধু বাগান করবে তো আহ মানে কেমন কি করলে ভালো হয় কোন গাছগুলো নিলে ভালো হয় এগুলো একবার জিজ্ঞাসা করবো আর মামাকে phone করার পরেই, তারপর তখন মামাকে বলবো তুমি একবার বলো এ মানে ওই তোমার বন্ধুটাকে তারপর আমরা দেখা করবো।

হম

আমি ধরলে কাল পরশু থেকে ফাঁকা থাকবো।

তাহলে মানে দেখা করতে পারি তবে যখন ওকে আসতে বলবো বা ওকে নিয়ে আসবো, মাটি দেখার জন্য তার আগে কিন্তু তবে চাষ করতে হবে হ্যাঁ যে তোর এই সার গুলো ফেলে আহ চাষ করতে হবে বুঝলি?

হ্যাঁ ফাঁকা পেলে আজকেই ফেলে দিবি কয়েক হম আহ ইয়ে ফেলে দিবি মানে, ও তাহলে আজ ফেলে তাহলে বিকেলে চাষ দিয়ে দেবো। হ্যাঁ বলছি tractor আছে তো হ্যাঁ tractor আছে আমার কাকার আছে

হ্যাঁ তাহলে কালকে তু তো ফাঁকা থাকবো বলছিস তাহলে একবার এক কাম কর তাহলে চো মামার বাড়ি থেকে ঘুরে আসি দিয়ে ওকে একবার দেখা করি সব কিছু বলবো তারপর হয়তো ওকে একবার ডেকে নেবো মামার বন্ধুটাকে, হ্যাঁ হ্যাঁ ওকে phone করে ডেকে নেবো তখন কি কি,

আর গাছ যখন লাগাবি তখন কিন্তু বেশ ভালো ভাবে যত্ন নিবি হ্যাঁ, গাছ লাগাবার আগেই হবে না? হ্যাঁ মানে

কফুট গর্ত করতে হবে রে?

হ্যাঁ ছোটো গাছ তো বড়ো গাছ তো না,

হাঁ ওতেই হয়ে যাবে হ্যাঁ কারণ আমি তো দিয়েছিলাম ওই দুফুট দিয়েছিলাম বেশি দিইনি। আবার গর্ত করে সাহার দিতে হবে নাকি গর্ততে? হ্যাঁ ওইতো সাহার দিয়ে তুইতো চাষ করবি তো চাষ করার পরে তখন গর্ত করে নিলি আহ গর্ত করার পর তখন তোর যা কিছু লাগে মানে অনেককিছুই লাগে তো এইসব গুলো তখন দিতে হবে তখন আমি ঠিক বলে দেব কি কি লাগবে।

এক হাত দূরে গাছ লাগলাম আর জল দিতে দিতে গেলাম নাকি?

তো সকালে উঠে তো প্রত্যেকদিন জল দিস তোরা? হ্যাঁ সকালে মানে কি বল তো একটা tulu pump লাগবে যে pump থাকে না যে মোটর থাকে।

ওগুলা একটা নিয়ে নিবি তারপরে তখন জল এর অসুবিধা হবে না আর যেখানে করবি সেখানে বলছিস তো তোর এই একটা পুকুর আছে তো side এ? হ্যাঁ পুকুর আছে tulu pump আছে। আহ তাহলে ঠিক আছে অসুবিধা হবে না। ওইভাবেই করতে হবে।

কখন কখন বলতে গেলে তোর আহ ধর আজকে তুই বিকেল গাছ লাগালি তো তখন ধর কিছু দিয়ে দিলি তারপরে তখন আহ তারপরে আবার মানে কি বলতো জলটা ঠান্ডা ঠান্ডার দিকে, মানে ঠান্ডার সময় এ দেওয়া ভালো কারণ যেমন ধর বিকালে দেওয়া ভালো এই বার তু হয়তো ধরে সকালে জল দিয়ে দিলি দিয়ে হয়তো সারাদিন গরম থাকলো জলটা কাজে লাগে লাগলো না কিন্তু জলটা বিকালের দিকে দেওয়া ভালো। হ্যাঁ তা গাছটা ধরলে সকালের দিকে লাগাবো না বিকালের দিকে লাগাবো?

হ্যাঁ বিকাল দিকে কি বলতো বিকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মরবেনা আর সকালে লাগালে এই দিনে, এখন যা দিনে যা রোদের তাপ তাতেই তো মরে যাবে। আহ তাও হবে আর হ্যাঁ আমি একটা কথা বলছিলাম এটা করবি এটা ভালো হয়?

বলছি তুই যে বলছিস যে তোর দশকাঠা জমি আছে তো, তার মধ্যে তোর দশ ওই পনেরো কাঠা আছে তারমধ্যে তুই দশকাঠা লাগাবি বলছিস এসব মেহগিনি, শাল, সোনাঝুরি এগুলো লাগাবি বলছিস তো? ওই যে পাঁচকাঠা আছে বুঝলি সেইখানে ধর আমার মামা যে চাষ করে তোর ওই ছোটো ছোটো চারা,

হ্যাঁ তাও হবে তালে ভালো হবে আমরা এইখানে চারা মানে কি করবো বলতো চারাগুলো এনে ফেলবো নিয়ে আমরা এবার চারাগুলো বিক্রি করবো, তা আমি সেটাই বলছিলাম কেমন হয় বল তো ভালো লয়? হ্যাঁ বেশ ভালোই হবে তাহলে কোথা থেকে ওই চারাগুলা কিনে নিয়ে আসবি? চারা গুলো কথা থেকে বলতে গেলে এ মানে ধর এই, আহ তো এই কলকাতায় পাওয়া যায়, কলকাতা থেকে অতদুর যেতে পারবো না তো এই side এ তোর মোল্লারপুরে বলছে একটা বড়ো বাগান আছে তো ওখানে সব কিছু হয় মানে বীজ ওখান থেকে সব নিয়ে আসে বলছে তো ওখান থেকে নিয়ে এলে ভালো হয় মানে কি বলতো আমরা তো চারা তো নিয়ে এসব না ধর ওই বীজ নিয়ে আসবো বীজ থেকে তখন আমরা চারা আহ তৈরী করবো। হ্যাঁ তাহলে ওই জমিটাকে তো আগে ভালো করে চাষ দিতে হবে। না চারার জন্য আলাদা করে ভালো করে এ করতে হবে নাকি? হ্যাঁ ওই করতে হবে, এবার ধর চারা ফেললাম বিভিন্ন ধরনের ছাড়া থাকবে। এবার ধর কি বলতো কেমন করে বলতো ধর এই পিয়ারা থাকবে আহ তারপরে, উম পিয়ারা থাকবে, আহ আম গাছ থাকবে লেবু অনেক কিছু থাকবে সবকিছুই ই করবো মানে এই করবো মানে চারা ই করবো বীচ নিয়ে আসবো। হ্যাঁ তাহলে তো বেশ ভালই হবে হ্যাঁ,

তাহলে এখন থেকে ওইগুলা নিয়ে চলে আসবো নাকি? হম ওগুলো নিয়ে আসতে হবে বলতে গেলে তুই আগে এক কাম কর হ্যাঁ বলছি উম তোর জমিটা চাষ কর ভালো করে হ্যাঁ।

যদি হয় তাহলে আহ তুই তো আজকে বাড়িতে আছিস তাই না? হ্যাঁ এই এই ভূটা আমি আমি বিকাল বেলায় চাষ দিয়ে দেবো তাহলে একসঙ্গে দুটোকেই দিয়ে দেবো, হ্যাঁ তাহলে আমি তো বাড়িতেই আছি তাহলে আজকে একবার দুজনাই যাবো নিয়ে দেখে নেবো জমিটা কেমন কি বা হয়তো দুজনে ফেলে নেবো সাহারটা, হ্যাঁ তাও হবে তাহলে তুই চলে আসিস বিকাল বেলায় আর আমি তো বাড়িতেই আছি। আমি তো সাহারএর অসুবিধা নেই সাহার তো আমাদেরও আছে. আহ সেদিনকে বুঝলি আমি exam দিতে গিয়েছিলাম তো তোর ওই মোল্লারপুর পরীক্ষা দিতে গিয়েছিলাম,

তো ওখানে বলছে সেই তোর গনপুর, গনপুর নাকি বলছে গনপুরের জঙ্গল, হম গনপুরের জঙ্গল,

অনেক গাছ আছে মানে বিভিন্ন ধরনের গাছ আছে,

হ্যাঁ অনেক বড় হয়েছে ওটা বলছে সরকারি বলছে ওটা মানে এটা সরকারেরই বলছে। সরকার থেকে লাগিয়েছে? হ্যাঁ সরকার থেকে তো জায়গাটা খুব সুন্দর বুঝলি?

হ্যাঁ অনেক মানে আমরা তো গিয়েছিলাম exam দিতে, দিয়ে ওখানে গেলাম সবাই বন্ধু মিলে দিয়ে ওখানে গেলাম দিয়ে অনেক ঘুরলাম বা আহ মানে, বাগানটা ঘুরলাম সেটা বাগান বলতে গেলে কি জঙ্গল তো অনেক মানে তা ও তবুও ভয় লাগছিল আমাদের যেতে যে অনেক বড়ো বাগান যদি হরিণ ফরিন থাকে বা বাঘ থাকে তার জন্য ভয় লাগছিলো তবুও গিয়েছিলাম এ ভালো লাগছিলো। ও তা ওইখানে কোন গাছটার পরিমান বেশি লাগিয়েছে? পরিমান বলতে তোকে বললাম যে সেই শাল, শাল গাছ নাকি কি বললাম না

হ্যাঁ শাল গাছটা আর মেহগনি অনেকটাই আছে প্রচুর আছে.

হ্যাঁ সেগুনও সেগুন শাল আহ তারপরে বিভিন্ন ধরণের গাছ আছে জঙ্গল তো মানে প্রচুর মানে অনেক আছে।

পিয়ারা আম এসব গাছ লাগাই না ওরা হ্যাঁ আর একটা কি বলতো বলছে ওই জানিস তো আহ মানে কিছু কিছু এ যা হোক মানে কি বলবো ওই জঙ্গলটাকে কাটার ব্যাবস্থা করছিলো বলছিলো গাছ থব না এ ওখানে ই করবো মানে একটা factory করবো বলছিলো ঠিক আছে, তো এটা শুনেছিলাম তো এটা সত্যি তুই শুনেছিলিস? হ্যাঁ ওটা সত্যি ওটা সত্যি ওটা গাছ কাটা গাছ কেটে ওটা সেই তেল তেলের factory করবে। কিন্তু কি বলতো উম বলতো গাছ হচ্ছে জানিস তো গাছ মানে হচ্ছে, আহ গাছের আরেক নাম কি বলতো জীবন জানিস তো গাছ যদি না থাকে মানে আমাদের এই, আমাদের এই ভারতবর্ষে যে ভারতবর্ষে কি গোটা পৃথিবীতে যদি গাছ না থাকে না তাহলে অনেকটা problem হয়ে যাবে বুঝলি?

Problem তো হবেই আমাদের গাছ থেকে ই দেয়. হ্যাঁ ওই জানিস তো একবার সেই কি হয়েছিল দিয়ে একবার আমাদের পৃথিবীর যে সবথেকে বড় জঙ্গল কি বলছে ওটা বলছে ওটাতে আগুন ধরে গিয়েছিলো যেটাকে বলছে পৃথিবীর ফুসফুস না কি বলছে নয়,

তো ওই জঙ্গলটাতে আগুন ধরে গিয়েছিলো জানিস তো দিয়ে অনেক problem হচ্ছিলো দিয়ে তবু ঠিক হয়েছে এখন. ওই জঙ্গলটাতে আগুন কে ধরাই ছিল বলতো? এবার কি করে জানবো বল এবার হয়তো,

ওখানে তো লোক যেতে পারবে না লোক যেতে পারে না তবুও ধর ধরে গেছে যা হোক কোনো কারণে।

তাহলে তুই জানিস না কে ধরিয়েছে, না ওটা আমি কি করে জানবো বল তাহলে আমাকে আমার কাছে তো সব চলে আসতো যে তুমি যেন তুমি বলো,

আবার সেদিন কে সেদিন কে বুঝলি আমরা খেলতে গিয়েছিলাম তো তোর ওই কোথায় ওটা পাটনাপুড্ডা না কি বলছে খেলতে গিয়েছিলাম।

দিয়ে ওখানে দেখলাম অনেক গাছ ছিল হ্যাঁ একটা বাগান ছিল তো ওই গাছগুলো সবাই মানে সব কাট ছিলো, তা দেখ ওরা কিন্তু কাটছিলো ঠিক বললে তো আমরা জিজ্ঞাস করলাম যে গাছ কাটাটা তো ঠিক নয় তো তোমরা এগুলো কেন করছো তো ওরা বলছে যে গাছ, মানে আমরা গাছ এগুলো মানে বড় হয়ে গেছে তো এগুলোকে কাটবো দিয়ে আবার নতুন করে গাছ লাগাবো তো বললো, ঠিক আছে সব ভালো নিয়ে তারপরে আবার কিছুদিন গিয়েছিলাম তো দেখছি হ্যাঁ ওখানে যতগুলো গাছ কেটেছিল তার পরিবর্তে মানে একটার পরিবর্তে আরো দুতিনটে গাছ লাগিয়েছে। তাহলে তো বেশ ভালোই। একদিকে গাছ কাটছে একদিকে গাছ লাগাচ্ছে। আবার কি বলতো এ কি বলছিলাম আমাদের যে road তা আছে ঠিক আছে যে আমাদের গ্রাম থেকে বেরিয়ে যে road না high road হ্যাঁ হ্যাঁ সেই bus stand এ হ্যাঁ bus stand এ আছে তো আমাদের গ্রামের member বলছিলো যে রাস্তার ধারে গাছ লাগালে কেমন হয় তো গাছ লাগাবি কি আমাকে বলছিলো যে থাকবি তুরা কয়েকজন থাকবি বন্ধু মিলে লাগিয়ে দিবি কেমন হয় গাছ লাগাতো ভালো, হ্যাঁ গাছ লাগাতে ভালো হতো তোর কি বলতো একবার তো লাগিয়েছিল গাছ,

হ্যাঁ একবার বলতে গেলে আমরাই তো ছিলাম ওই আহ আমার একটা দাদা ছিল আর কয়েকজন ছিল দিয়ে আমরা লাগিয়েছিলাম ওখানে বলে না অনেকটা জায়গায় লাগিয়েছিলাম যেমন ধরে আহ এই যে তোর এই যে ক্যানেল হয় না ক্যানেল

ওই ক্যানেল এ পাহাড়ে অনেক গুলো গাছ লাগিয়েছিলাম তো এইবার ধর যত্ন এইবার কি বলতো এইটা সরকারি গাছ তো এইবার ধর ঠিক মতন যত্ন নেওয়া হয়না। এইবার ধরে আমি হয়তো যে বাড়িতে লাগাতাম যেমন মরে তুই করবি তুইও ভালো করে যত্ন করবি এইবার ধর সরকারি তো যত্ন ঠিক মতন নেয়া হয়নি তার জন্যে ধর হয়তো সব মরে গেছে।

সেই বাগানে তো লাগিয়েছিলাম শুধু আমরা। হ্যাঁ বাগানে লাগিয়েছিলাম তা এইবার ধর বাগানে তো অনেক ছাগল গরু সব দিচ্ছে ধর মোর গেছে হয়নি একটাও।

তাহলে এরম ভাবে কি করে হবে বলতো?

বলছিলাম যে তাহলে আমি একবার তাহলে বলবো হ্যাঁ? আমাকে সেইদিন কে বলেছিলো মানে আমাদের গ্রামের member মানে আমার দাদাই হচ্ছে তো আমাকে বললো যে রাস্তার ধরে গাছ লাগাবো আহ তো তাহলে ওকে আমি বলবো হ্যাঁ? যে ঠিকাছে আমরা যাবো তাহলে তুমি তাহলে সব কিছু ready করো হ্যাঁ?

হ্যাঁ আরেক বের তো সবই করেছিল তবু ধরে মানুষ এখন এতো মানে এখন কি হয়েগেছে মানে কি বলবো মানে এতটাই মানে কি বলবো আর তোকে। মানে এতটাই ইয়ে হয়েগেছে ধরে net গুলো খুলে নিয়ে পালাচ্ছে বুঝলি net গুলো খুলে নিয়ে পালাচ্ছে দিয়ে নিজের জমি তে লাগিয়ে নিচ্ছে। হ্যাঁ ওটাই এখনকার চোর হয়ে গেছে।

এইতো আমার নিজের চোখের দেখা মানে আমরাই তো কাজ করেছিলাম তো মানে যারা কাজ করছিলো side এ সবাই ছিল তো ওরাই দেখছি বলছে আজকে net দিলি তো দেখবি কালকে থাকবেনা সত্যি কথা তা বাস্তব ই লহো দেখছি দশ থেকে পনেরো দিন দেখছি net একটাও নেই সব, কে কোন দিকে নিয়ে পালিয়ে গেছে দেখছি ওই net ই দেখছি আবার অন্য জমি তে লাগা আছে কি করবি বল হ্যাঁ, net টা দিলে কি করতে হবে বলতো side এ side এ ঢালাই করে হবে তাহলে net টা পারবে না। হ্যাঁ, আবার দেখ আহ যে আমাদের যেই স্কুল তা নাই সন্তোষপুর জেমবিদ্যা বাড়ি স্কুলটা আছে।

তো দেখ ওই রাস্তা থেকে মানে আমাদের স্কুল থেকে বেরিয়ে যে আহ আমাদের ইয়ে সন্তোষপুর থেকে সন্তোষপুর বলতে আমাদের স্কুল থেকে তে মাথা উপাধি যে রাস্তাটা নাই?

সেখান থেকে কতটা সুন্দর মানে কতটা যত্ন করে একদম net দিয়ে ভালো করে ঘেরে ঢালাই করে গাছ গুলো লাগিয়েছে এখন দেখ গাছ গুলো দেখতে পারছি মানে ভালো হয়েছে।

পুকুরটার পারে কত গাছ হয়েছে বলতো? পুকুরটা পারে তো আমাদের আগে picnic হতো তো? Picnic এর এখন কি বলেছে picnic off করে দিয়েছে দিয়ে এখন গোটা পারটাতে গাছ লাগিয়ে দিয়েছে তো বেশ ভালোই লাগছে গাছ গুলো. হ্যাঁ গাছ গুলো বেশ বড়ো বড়ো হয়েছে তুই দেখ একটাও তো মরেনি সবই তো হয়েছে। হ্যাঁ একটাও মরেনি সবই হয়েছে। এ ধর আরো গাছ ছিল সব মানে বড়ো বড়ো গাছ ছিল তো ওইগুলো ছিল side এ মানে গোটা পারটাতে ছিল না তবে কিছু কিছু ছিল এইবার ধর গোটা পারটাতে লাগিয়ে দিয়েছে গাছ গুলো এইবার ভালো লাগছিলো গাছ গুলো। সবই তো ইয়ে গাছ আছে না ওই সোনাঝুরি না কি বলছো গাছটা না? হম হম সেই ই গুলা ঝাল পাতার মতন

ওরা তো সেই গাছ গেছে লাগিয়ে~লাগিয়েছিল তো side side তো ওরা ই ই চাল গুলা কে ঘেরে দিয়েছিলো. হ্যাঁ ভালো ভাবে ঢালাই করে একদম ভালো ভাবে ঘেরে দিয়েছে। ঢালাই করে আমাদের গুলা দেখ সব চুরি করে নিয়ে চলে গেলো। ওই যে বললাম এ এ এইখানে একটা ব্যাপার আছে বুঝলি এইখানে সবাই পলিসি করছে হয়ত আহ আমাদের ধর একদিকে ভালো কিছু এসেছিলো এইভাবে ঘেরে দিবে যেভাবে দিয়েছে ওইখানে। আহ হয়তো এইবার সেইভাবে দিইনি হয়তো শুধু net ই দিয়ে দিয়েছে net দিলে হবে না তো ভালো ভাবে একদম সেই যেই steel এ যেইটা হয়না যে সেই একটা হয় ও ও গুলো দিয়ে ভালো হয় ওগুলোই লাগানো আছে ওইখানে।

গ্রামে member গুলো খুব

ও কি বলবি বল এখন ও কিছু করার নেই, পঞ্চায়েত থেকে গাছ দিচ্ছে ওই গুলাও আমাদের কে দেয়নি ওরা সব,

চলে আসছে পঞ্চায়েত থেকে নিয়ে বিক্রি করে পয়সা নিয়ে নিচ্ছে। হম আবার কি জানিস তো আমার একটা দাদু আছে বুঝলি? তো আহ তোর মানে গাছ এসেছিলো মানে ইয়ে থেকে মানে আহ ওপর থেকে এসেছিলো সরকার দিয়েছিলো দিয়ে member কে দাদু বলেছিলো যে আমি এই গাছ লাগাবো, হয় তো একটা জায়গা চলো ফাঁকা দিয়ে দাদু ক বললো দাদু বললো একে দিয়ে দিলো গাছ গুলা এখন বেশ ভালো হয়েছে আর দাদুর যত্ন একটু ভালো আছে তো দিয়ে বেশ ভালোই হয়েছে গাছ গুলো মানে যে বললাম না যে ভালো ভাবে সেই net দিয়ে ঘিরেছে তো ঐভাবাবেই ঘিরে দিয়েছে বাড়িতে।

হম সেইদিন যেহুতু পঞ্চায়েত থেকে গাছ এসেছিলো নারকেল গাছ, আম গাছ পেয়ারা গাছ লেবু গাছ ওগুলো তো কেউ কাওকে দেয়নি সব ওরা নিয়ে নিয়েছে। কিন্তু কি বলতো ওই সব গাছ গুলো তোরা পাবিনা তোরা আমাদের মতন লোকেরা পাবেন ওই গুলো ধর আহ কি বলবো যারা ধর ইয়ে জানে বা জানে ওদের কে গাছ গুলো দিয়ে দেবে বুঝলি?

বলছি তুই যে গাছ লাগাবি বলছিস তা তুই তো মানে গোটা মানে বাউন্ডারিটা ঘেরবি মানে জমিটা তো ওইটা বাদে কি যে তো হম তোর যে ভেতরে গাছ থাকবে যে আমি গাছ ওই গুলো মানে extra ভাবে ঘেরবি? মানে এমনি net দিয়ে। মানে net বলতে গেলে সেই steel এর ওইগুলো দিয়ে। না না ওইগুলা কি বলতো গোটা ভূ টাকে ঘেরে দেবো একবারে।

হ্যাঁ গোটা বহু তাকে ঘিরে দেব একবার তাহলে ভালো হয় আবার যদি এ~একটা একটা করে ঘিরতে যাই তাহলে অসুবিধে আছে, হ্যাঁ ওইটাই ধর এইবার যাই~জায়গা নিয়ে নেবে অনেকটাই।